দোকানটি সম্ভবত চশমার দোকান হতে পারে।

দোকানটি সাদা এবং কালো কালার -এর করা রয়েছে বোঝা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা একটি ওষুধের দোকান লক্ষ্য কত্তে পাচ্ছি।

একটি টি_ভি রয়েছে বড় একটি ট্রলি দেখতে পাচ্ছি নীচে।

আমরা দেখতে পাচ্ছি একটি জেরক্স মেশিন রয়েছে সেখানে জেরক্স করা হচ্ছে।

রাস্তাটিতে অনেক লোকজন চলাচল করছে।

ছবিটিতে আমরা কিছু পাথর দেখতে পাচ্ছি ছোট ছোট।

এই ছবিটির মধ্যে আমরা একটি গোয়ালঘর দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে যে হয়েছে সেটি কোচবিহারেস একটি জায়গা।

কিছু লোকজন পুকুরের চারপাশে বসে আছে আমরা দেখতে পাচ্ছি।

পিছনে আমরা বাড়ি লক্ষ্য করতে পারছি ছবিটিতে।

এই ছবিটিতে আমরা একটি ওষুধের ফার্মেসি দেখতে পাচ্ছি।

স্কুলটিতে অনেক শিশু রয়েছে যারা লেখাপড়া করছে।

মাঝখানেই আমরা একটি টেবিল চেয়ার দেখতে পারছি।

আমরা ব্যাংক -টির নীচে একটি চারচাকা সাদা কালারের দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং দুটি বাইক দাঁড় করানো দেখা যাচ্ছে।

আমরা পর্দা দেখতে পাচ্ছি লোকগুলোর পিছনে।

আমরা দেখতে পাচ্ছি দুজন কাস্টমার দোকান থেকে মাছ কিনছেন।